এই ছবিটিতে আমরা একটি মেন রোড - এর ছবি দেখতে পাচ্ছি। যেই রোড -এর ওপরে আ বিভিন্ন মানুষজন এবং বাইক ট্যাক্সি ক্যাব ইত্যাদিও দেখা যাচ্ছে।

এবং প্রচুর ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি এখানে মাছের জায়গায় জায়গায় প্রায় আট দশ রকমের মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি।

এবং বেশ কিছু বিউটি প্রোডাক্ট -ও সাজানো অবস্থায় দেখতে পাচ্ছি।

এই ক্লাসরুম - টি খুব সুন্দর ভাবে ডেকোরেটেড আলো পাখা এয়ার কন্ডিশন ইত্যাদি দিয়ে।

এটি একটি নির্দিষ্ট দোকানের ছবি।

খুব সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে বিভিন্ন কালারফুল ডিজাইনস দিয়ে-এ।

প্রায় দশ বারোটা টেবিল আমাদের চোখে পড়ছে এখানে।

মানুষটির পেছনে যে ব্যাকগ্রাউন্ড টি আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ড টির মধ্যে আহ বিভিন্ন কার্লারফুল ফ্লাওয়ারস লাইট ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি এবং দেখে এটি মনে হচ্ছে যে কোন বিয়েবাড়ি বা কোন অনুষ্ঠান বাড়ির জন্য এটি সাজানো ।

এবং গাড়ি গুলির আশেপাশেও অনেকটা খোলা জায়গায় আছে। প্রচুর গাছপালা গাছেপালার ধারে বড়ো বড়ো বাড়ি বিল্ডিং ইত্যাদিও উপর দিয়ে চোখে পড়ছে।